এটা মনে হচ্ছে একটা দোকান। আর দোকানটা অনেক বড়ো এবং সুন্দর লাগছে দেখতে এই দোকানটা।

এটা মনে হচ্ছে একটা জিম ।

এখানে একটা বড়ো মতন বিল্ডিং দেখতে পেয়েছি | ঘরটা অনেক বড়ো।

এখানে আমরা কিছু বড়ো বড়ো বিল্ডিং দেখতে পেয়েছি | এরকম বিল্ডিং অনেক বড়ো এবং খুব উঁচু | আর দেখতে অনেক সুন্দর লাগছে | আর এই বিল্ডিং -টার পাশে একটা ছোট মতোন মাঠ আছে।

বড়ো বড়ো এবং ছোট ছোট কিছু গাছ দেখতে পেছি। আর এই নদীতে কিছু গাছ আছে এবং কিছু গরু যারা এখানে জল খেছে এবং যারা দাঁড়িয়ে আছে।

এখানে আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি বড়ো বড়ো এবং ছোট ছোট ।